বিল্ডিং -টির সাইড --এ কত গাছ লাগানো আছে এবং কি তিন চারটি বাস দাঁড়ানো আছে অনেক গুলি গাড়ি সাইকেল -ও দেখা যাচ্ছে।